সেটা অনেক আগে থেকেই ছিল।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 আমার কাছে মনে হচ্ছিলো ওখানে যেন ছোটো একটা ছোটো একটা বাজার বসে গিয়েছে এইগুলো মানুষ শুধু দান করেছে ওই দরবারে শুধুমাত্র দান তো বুঝতেই পারছো মানুষের মধ্যে কি পরিমাণ ধর্ম ভীরুতা আছে মানুষ এতো এতো হাজার হাজার টাকা আহ বিভিন্ন দরবার গুলোতে দেন করছে একবার ভাবা যাচ্ছে হ্যাঁ তারপর মানুষের বিভিন্ন মানত করে সেখানে মানুষ আহ গরু ছাগল দান করে থাকে হ্যাঁ ওখানে ওখানে জায়গাটা খুব সুন্দর যদিও তবে ওটা উম ওরকম বাদ্য বাদকতা নেই যে শুধু মাত্র মাজারের ঢুকতে হলেই আপনাকে ওখানে ঢুকতে হবে সেরকম কোনো বাদ্য বাদকতা নেই। কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গাটা প্রচুর সুন্দর ওখানে সামনে একটা ঘাট আছে ঘাটটা বিশাল বড়ো অনেক বড়ো শোনা যেত লোকো কাহিনীতে এখানে নাকি আগে কুমির ছিল কেমন তো এখন আর সেই কুমির নেই। এখন আমি দেখলাম মানুষ গোসলও করে ওই জায়গাটাতে। আমি শুনছি আগে দুইটা কুমির ছিল বিশাল বড়ো বড়ো ওগুলোকে মানুষ মুরগি খাওয়াতো হ্যাঁ অবশ্য আমি আহ কুমিরের একটা উম প্রতিকৃতি দেখেছি এতে ষাট গম্বুজ মসজিদে ষাট গম্বুজ মসজিদের ওখানে একটা জাদুঘর আছে ষাট গম্বুজ মসজিদেরই জাদুঘর ওখানে ষাট গম্বুজ মসজিদে প্রাচীন অবস্থায় যখন পেয়েছিলো সেখানে যেগুলো উম মাটির যে টেরাকোটা ছিল ওই টেরাকোটার বিভিন্ন প্রদর্শনী আবার ওইখানে যে মানুষ জন ছিল তাদের যে ব্যবহার্য বিভিন্ন ছোটো ছোটো মাটির উম মাটির এবং পাথরের তুমি জেনে অবাক হবে আমি পাথরের বিভিন্ন ছোটো ছোটো উম ত্রজসপত্র দেখতে পেয়েছি ওখানে পাথরের তোমার থালা পাথরের তোমার হচ্ছে cup আমি ওখানে দেখতে পেয়েছি জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে।

ওখানে পাথর আসলো কিভাবে পাথর তো সব না ওখানেও আমি ওখানেও দেখতে পেয়েছি। ওখান কার আদিম যে মানুষজন ছিলেন অর্থাৎ পূর্ব পুরুষ স্থানিয় যারা ছিলেন ওনারা পাথর খোদাই করে তোমার cup এর মতো বানিয়েছে পেয়ালার মতো বানিয়েছে মতো বানিয়েছে তোমার থালার মতো বানিয়েছেন ওরা পাথর খোদাই করে খোদাই করে জিনিস গুলো খুব মসৃণ এবড়ো থেবড়ো না এবং বিভিন্ন design আছে আমি খুব অবাক হয়েছি যে পাথর খোদাই করে ওরা এটা কিভাবে করলো আবার যে টেরাকোটা গুলো অসাধারণ তবে mostly এই যে মসজিদের টেরাকোটার সাথে অন্যান্য যে মন্দিরের টেরাকোটার একটা পার্থক্য আছে জানো? কি পার্থক্য? আমি যেটা খেয়াল করলাম যে তোমার যে মসজিদের যে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

মন্দিরে টেরাকোটা? না না মসজিদের ষাট গম্বুজ মসজিদের টেরাকোটার কথা বলছি আমি আচ্ছা আর মন্দিরের টেরাকোটা গুলো? ওখানে তো কোনো মন্দির নেই আমি ওরকম মন্দিরে কোথাও যাইনি শুধু মাত্র ষাট গম্বুজ মসজিদে আমি গিয়েছিলাম। আচ্ছা তো ওই যে মাজার মাজারে কি ticket কেটে ঢুকতে হয়?

আমি যে ওখানে যেটা গিয়ে বুঝলাম এবং বিভিন্ন বিশেষত ইদানিং খুলনায় তোমার পর্যটনের খাতে সরকার অনেক বিনিয়োগ করছে এবং এর জন্য তোমার স্থানীয় মানুষের পুরো জীবন যাত্রাটাই পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ আগে তো ওখানকার মানুষ আহ নদী ভিত্তিক ছিল তারা মাছ ধরতো মাছ শিকার করেই তাদের জীবন পালন করতো কিন্তু এখন তারা পর্যটক আসার কারনে তারা নিজেদের হ্যাঁ শুভ কি করছো?

আমি ওই তো তোমার বাড়িতে বসে আছি। মাঠে কি খবর? মাঠে কি কেন? মাঠে একটু এসেছি আজ একটু ছুটি আছে তো? তাই একটু মাঠে এসেছি মাঠে সব মানে শাক তুলছি তারপরে বিভিন্ন রকম ফসল আমরা চাষ করেছি ওই যে দেখতে এলাম। তা এখন তুমি ভালো আছো তো?

বাড়িতে কাকু কাকিমা সব ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তোমার বাড়ির সবাই ভালো আছে তো?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

না ওই একটু ব্যাস্ততার মাঝখানে ছিলাম তো তাই আরকি ওরকমভাবে দেওয়া হয় নি বুঝলে? তা কি এমন ব্যাস্ত ছিলে? কিছু কি করছো নাকি?

কি বলতো business টা যদি দাঁড় করা যায় না? তাহলে আহ ভবিষ্যতে ভাবছি যে problem টাও হয়ে যাবে এখন থেকেই যদি কোনো জিনিস start টা না করে দিই তাহলে future এ in future এ অনেক problem আসতে পারে, বুঝলে? সেটা তো বটেই গো কিছু তো একটা করতে হবে। তাও ভালো যে তুমি একটা business শুরু করেছো আমি তো দেখো কিছুই করছি না। তা তুমি কি business করছিলে?

Direct আহ তোমার যেখানে তৈরী হয় সেখান থেকে নিয়ে গিয়ে আমি দোকানে দোকানে দিয়ে আসছিলাম। মানে যারা sugar এর patient তো তারা চাইলে খেতে পারে। কারণ অনেক আমাদের এখন India তে অনেক sugar এর patient হয়ে গেছে তো, বুঝতে পারছো তুমি? হ্যাঁ সেটা আর বলতে অনেক sugar মানুষের মধ্যে দেখা দিচ্ছে। খুবই সমস্যার মধ্যে পড়ছে। তাদের বিভিন্ন রকম খাওয়াদাওয়া খেতে বারণ করা হচ্ছে। আমিতো নাকি শুনেছি মাটির নিচে যেসব ফসল গুলো হয়, শাকসবজি বলো বিভিন্ন রকম আলু বলো যেটা ভারতীয়রা সবচেয়ে বেশি খেতে পছন্দ করে সেটাই নাকি তাদের কে খেতে বারণ করা হচ্ছে। তাহলে তারা কি খাবে বলতো?

মিষ্টি জিনিস তো খাওয়ার পুরা avoid আছে আলুর জিনিস। আমার বাবা কি করে জানতো? রুটির সঙ্গে রাত্রে বেলায় তো রুটি খায় আমার বাবা তো রুটির সঙ্গেও আমার বাবা তোমার আহ কি বলবো? ওই ইটা মানে করোলা দিয়ে আমার বাবা রুটি খায় যেটা আমরাতো কোনোদিনই খেতেই পারবো না, বুঝতে পারছো? না না ও আর বলতে ও দেখলেই আমাদের মনে বমি চলে আসবে গো। করোলা দিয়ে রুটি কি করে খায় গো কাকু? সেটাই তবু আরকি অভ্যেস হয়ে গেছে অনেকদিন ধরে but আমি ভাবি। বাবাকে আমি মাঝে মধ্যেও জিজ্ঞেস করি যে তোমার যখন sugar টা এসেছিলো, তখন তুমি মানে প্রথমে যখন start করো যে রুটিটা করোলাটা সেটা কিভাবে খাও? তো বললো যে, করোলা তো আমি আগে খেতাম তো সেটা রুটির সঙ্গে একটু problem হয়েছিল। কিন্তু অভ্যেসের দ্বারা সেটা এখন ঠিক হয়ে গেছে বলে কিছু মনে হয় না। তাইতো আর তুমি যে বললে যে, তুমি sugar free biscuit এর ব্যাবস্হা করেছো না ব্যাবসা করছো আরকি। তা সেটা কি তুমি sugar free রুগী যারা আছে তারাই খেতে পারবে? না আমাদের মতন অনেক মানুষও এই biscuit গুলো খেতে পারবে? সেটা কি বলতো? সেটা ধরণের বলতে গেলে testy জিনিস তার জন্য নয় problem নেই। কিন্তু তোমার sugar free biscuit টা তে তোমার যদি আহ মানে আমরাও খেতে পারি যেগুলো যাদের sugar নেই যাদের মধ্যে তো তারাও খেতে পারে যাদের মধ্যে sugar আছে তারাও খেতে পারে। কিন্তু হ্যাঁ যারা sugar এর patient তো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি বলতো? সেটাতে মিষ্টি জাতীয় আর জিনিসটা নেই কিন্তু সেটা testy অনেকটা। তো সেই হিসেবে sugar এর patient রা তাদের পছন্দও হবে। তো সেটা আরকি তৈরী করেছিলাম market এ দিচ্ছিলাম তো শুনলাম যে সেই হিসেবে একটু আহ হারটা একটু কমে গেছে বিক্রির। তো সেটা নিয়ে একটু আরকি problem হচ্ছিলো তো সেটাই আরকি। হ্যাঁ সেটা তুমি একদম কিন্তু ঠিকই বলেছো। দেখো তোমার মধ্য দিয়ে এখন ঠিকমতো রীতিমতো খাবার খায় না তার মানে তুমি যে রকম ভাবে biscuit টা তৈরী করেছো sugar free কি মানে? যেখানে কোনো প্রোটিন বা মিষ্টি জাতীয় কোনো একটুকুও ব্যবহার করোনি তা মানুষ যদি এখন ওসবের ব্যবহার গুলো একটু কমিয়ে খাওয়াদাওয়া করে না? তাহোলে কিন্তু খুব ভালো হবে। পরবর্তী generation এ যারা সব মানুষ মানে আমরা তোমরা আহ কোনোদিন আমাদের কিন্তু এই রোগটা আমাদের শরীরে দেখা দেবে না। সেটাই সেটাই আর আমাদেরকেও তুমি একটু চেষ্টা করবে কারণ এখন মানুষ অনেক problem এর মধ্যে চলে আসছে তাদের আহ অসুস্থের কারণেই। তো সেই জিনিসটা তুমি একটু বেশি খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ সেটা তুমি একদম ঠিকই বলেছো আমি একটু শরীরের এবার থেকে ভালো একটু বেশি করে যত্ন নেবো। আমার বাড়িতে বুঝতেই পারছো বাবা মা আহ বৃদ্ধ হয়ে গেছে তাদেরও ও একটু ভালো ভাবে তাদেরকে রাখতে হবে। খাবারটা একটু সংযত ভাবে তাদেরকে খাওয়াতে হবে। নাহলে হয়তো দেখা যাবে যে, কিছুদিন পর তাদের মধ্যেও এই রোগটা দেখা দিলো, না কি? সেটাই সেটাই আর আহ যারা আবার কি বলতো যারা sugar এর patient হয় তো তারা আবার আহ মানে sugar টাই বেশি পছন্দ করতে লাগে বুঝলে? কারণ কি বলতো? অনেকদিন কোনো জিনিস একটা না খায় সেটা তুমি chicken বলো বা যেকোনো others জিনিস বলো তো সেটার ভক্তি মানে ভক্তি টা একটু বেশি চলে আসে তখন। কারণ কি বলতো? মানে আহ খাওয়া মুখ তো তারপরে যদি না পাই তো সেই জিনিসটা খেতে একটু বেশ ইচ্ছা করে। তো সেই জিনিসটাই ওদের থাকে। তো চেষ্টা করবে আর sugar এর অনেককিছু লোকসান আছে সেগুলো একটু নাহলে জেনে নেবে যদি হয় যায় কোনো family র মধ্যে কাউকে, বুঝলে? ঠিকই বলেছো তুমি কিন্তু এভাবে সত্যি একটু ভালোভাবে যদি আমরা সতর্ক ভাবে বাঁচি বা যদি একটু খাবারটা সংযত ভাবে খাই তাহলে এইগুলো হবে না। তা বলছি যে তুমি যে বলছো sugar এর বিস্কুটের ব্যাবসা বা training করবে তা সেটা কি তুমি বাড়িতেই তৈরী করবে সেটা? নাকি কিনে আনবে দিয়ে তারপরে তুমি দোকানে দোকানে গিয়ে বিক্রি করবে? না তোমার কি বলতো? যেটা মানে sugar free র যেটা retail করছিলাম তো সেটা তো জানো যে অনেক রকম এখন market এ উঠে গেছে। তো

এতে কি হয় বলতো? তুমি ব্যবসাতে টাকাটা তো লাগালে কিন্তু তোমার সেই টাকাটা ফেরত আসে না। মানে একই সাথে যদি একই জায়গায় দুজনে ব্যাবসা করে তাহলে আর ব্যাবসাটা ঠিক মতো চলে না। সেটাই আর মানে কি বলতো তোমার যখন তুমি business start করবা বা তুমিও তো চাইলে যেকোনো জিনিস retail এর business করতে পারো। তো তুমি কিছু ভাবো না এইসব জিনিস নিয়ে নাকি? না দেখো সেরকম ভাবে ভাবিনা তবে আমি একটা মানে কথা ভাবছিলাম, কি বোলোত? ও যে একটা কিছু একটা করবো তা তুমি যে বলছো ratailing টা আহ retailing টা করলে খুব ভালো হবে না? বোলো তুমি? হ্যাঁ তুমি কোন জিনিস নিয়ে ভাবছিলে তাও বলতে পারবে? দেখো আমি কিছু নিয়ে সেরকম ভাবিনি মানে ঠিকভাবে চিন্তাভাবনা করিনি তো। তা তোমার কাছে শুনলাম তুমি biscuit এর করছো, খুব ভালো লাগছে। তবে এই সম্পর্কে তোমার অনেক জ্ঞান দেখছি। তা আমাকে একটা বোলো যেগুলো কম খরচে ভালোভাবে করতে পারি। মানে বাড়িতে তৈরী করে এবার না দেখো এখনকার generation এ তুমি সব জিনিস নিয়ে করতে পারবে। কিন্তু কি বলতো? তোমার মধ্যে কোন জিনিসটা talent লুকিয়ে আছে ওটা আমার থেকে কিন্তু তুমি ভালো জানো। তো সেই জিনিসটা একটু তুমি ভালোভাবে লক্ষ্য করো। আর কোনো জিনিস নিয়ে একটা business শুরু করে দাও। আর আমার বাবা তো অনেক সম্মতি দিয়েছিলো এই biscuit এর এটা তৈরী করি যখন first এ তোমার

Growth কখনও বাড়বে কখনও low হবে তো এটা নিয়ে একটু বেশি tension করলে হবে না। তো ওরকম করেই আরকি চলছে মাঝে মধ্যে বুঝলে? তা তুমি ঠিকই বলেছো, তা আমি একটা কথা ভাবলাম তোমার এই কথা শুনে যে, যদি খাতা, পেন, বই এসবের যদি retailing করা যায় আহ তা কেমন হবে বলতো? হ্যাঁ তুমি ওটা করতে পারো যেকোনো ছাপাখানা থেকে তুমি নিয়ে আসলে বা press থেকে নিয়ে আসলে, তো সেগুলো তুমি যদি ভাবো যে কম টাকায় নিয়ে এসে retailing করবে দোকানে দোকানে দেবে তো সেই জিনিসটা থেকে ভালো একটা idea করতে পারো সেটা তোমাকে আগে ভালোভাবে জেনে নিতে হবে, বুঝলে তো? হ্যাঁ কি কি বলতো? হয়তো আমি বড় কারখানা থেকে এলাম তার সাথে ভালো ভাবে কথা বললাম মালিকের সাথে যে আমার এত খাতা লাগবে বা এত বই লাগবে, আপনি কি দিতে পারবেন আমাকে? উনি যদি বলেন হ্যাঁ দেব আপনাকে আপনি ব্যাবসা করুন।

না দেখো আমি এই কিন্তু কাউকে কিছু এখন জানাইনি, আমার বাড়িতে আমার বাবা মাও জানেনা যে, আমি এরকম একটা ব্যাবসা শুরু করবো? তবে আমিও কোনোদিন ভাবিনি যে, আমি retailing করবো? তবে তোমার কাছ থেকে সবকিছু সোনার পর আমার ratailing এর এ মানে ভাবনা টা একটু বেশি ভাবেই আমাকে জড়িয়ে ধরলো । তা খুব লাগছে যে, আমি ব্যাবসা করবো। তা কি কি করে শুরু করবো? তুমি একটু যদি আমায় বোলো এই সম্পর্কে তুমি তো করেছো তাহলে আমার খুব ভালো লাগবে বা হ্যাঁ আমি তাহলে এই সম্পর্কে একটু মানে ভালো ধ্যানধারণা আমার মধ্যে জন্মে যাবে। আহ তোমার কি এরকম কোথাও আছে যে তোমার আহ মানে কাছে কোনো কারখানা আছে বা ছাপাখানা আছে ঐরকম খাতা বই পেন তোমার কি জানা আছে তোমাদের কাছেপিঠে? দেখো কাছেপিঠে বলতে বাড়ি থেকে প্রায় তোমার পনেরো কুড়ি মিটার দূরে একটা কারখানা আছে ছাপা কারখানা। আমি দেখেছি বুঝলে তো? আমার বাড়ি থেকে অনেকটা দূরে তা সেরকম আমি একটা জানি। সেখানে কি ছাপা হয়? তাই মানে বই খাতা কি ছাপা হয় কি না জানিনা? কিন্তু ছাপা খানা তো ছাপা নিশ্চই হবে তাই বলোনা? সেটা সেটা তুমি যেটা বললে পনেরো কুড়ি মিটার, মিটার না ওটা কিলোমিটার? না না আমি কিলোমিটারই বলেছি তুমি শুনতে ভুল করেছো। তুমি মিটার শুনেছ হয়ত? ওহ তাহলে পনেরো কুড়ি কিলোমিটার আরকি যদি হয়, তো তোমার বাড়ি থেকে বেশ খুব একটা বেশি দূরও না। কারণ অনেক মানুষ আছে ওরকম যে অনেক দূর থেকে নিয়ে আসে। তো দেখো সেখানে মালিকের সঙ্গে কথা বোলো বা যে assistant আছে তার সঙ্গে কথা বলো, দেখো কি বলে? আর job টব করছো কোথাও না করোনা? না দেখো job টব তো এখন কোনো করি না কিছু করছি না। তবে একটা জায়গায় যোগাযোগ লাগাচ্ছি যে, যদি কোনো job পাওয়া যায় তাহলে retailing এর কাজটা করবো না। আবার দেখছি যে job টা পাই তাহলে retailing এর কাজটা শুরু করবো, আসলে কি বলতো?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো ওখানে আমার একটা জায়গা আছে রাস্তার মোরে বুঝলে তো? আমি কি ভাবছিলাম বলতো? ওখানে তাহলে তুমি যে বলছো ওই খাতা পেনের retailing টা করতে, তাহলে আমি আর দোকানে দোকানে মাল দেব না। আমি আমার ওখানে একটা বড় করে ঘর বানাবো। এবং আমি ওখান থেকেই বিক্রি করবো যার প্রয়োজন হবে সে আমার কাছ থেকে নিয়ে যাবে। কারণ আমি যেটা বলছিলাম তোমার হ্যাঁ এটা ঠিক যে, ওখানে দোকান খুললে ভালো হবে। but তারপরে করে তুমি যদি ভাবো যে যার দরকার হবে নিতে আসবে, তো প্রথমে কি বলতো? তোমাকে প্রথমে জানাতে হবে যে, তোমার ওই জায়গায় দোকান আছে। তার জন্য কি করতে হবে? তোমাকে first এ ওই উম যে দোকানগুলো তোমার কাছে বই বা খাতা নিতে আসবে তো তাদেরকে জানাতে হবে জানানোর জন্য তোমাকে আগে ওখানে দিয়ে আসতে হবে, বুঝলে? তো তার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

সেটাই কোনো জিনিসই ছোট বড় হয় না। দোকানে দিয়ে আসলে মানে তুমি ছোট হয়ে গেলে। আর তুমি দোকানে বিক্রি করলে মানে বড় হয়ে গেলে। তো সেই জিনিসটা কিন্তু মোটেই না, বুঝতে পারছো? না না সেইসব ধ্যানধারণা আমার মধ্যে নেই গো। ওসব আমি ভাবি না ওসব ভাবলে তো মানুষ কোনোদিন বাড়তে পারবে না বা উপরে উঠতে পারবে না। তাহলে যাদের মনে যতদিন এইগুলো আছে তারা কিন্তু বড় হতে পারে না। সেটাই তার জন্য কি করতে হবে? তোমাকে আগে market এ সম্পর্কটা তৈরী করতে হবে। আবার আসতে আসতে তোমার সব জিনিস নিয়ে তোমাকে ধারণা গুলো growth করতে হবে এবং জানাতে হবে মানুষকে যে না আমার এই জায়গায় আহ এইরকম একটা খাতার দোকান আছে বা আমি খাতা sell করি বা সেটা পাইকারি বেচে দিই বা retailing করি। তো এই জিনিসগুলো তোমাকে আগে মানুষের কাছে পৌঁছাতে হবে, পৌঁছে গিয়ে জানাতে হবে। তবে বলতে হবে যে ঠিকআছে আপনাদের যদি কোনো মাঝেমধ্যে প্রয়োজন হয়, তাহলে আসবেন। আবার নাহলে এক কাজ করলে তুমি দেখলে যখন লাভের দিকটা বেড়ে এলো তখন তুমি এক দুটো লোক রেখে দিলে তারা তোমার সেই জিনিসগুলো দূরে দূরে মালগুলো তোমাকে দিয়ে আসলো এরকমও হতে পারে, বুঝলা? হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওটাই করতে হবে আরেকটা কথা কি বলতো? বাবাতো এখন বাড়িতে বসে থাকে তা আমি একটা কথা ভাবলাম, তো বাবাকে দিয়ে যে কাছের দোকানগুলো আছে না? সেগুলোতে আরকি মাল আমি পাঠিয়ে দিলাম। বা আহ যেগুলো তো মানে বিকেলে যদি দোকানে আসে আমি দোকানে থাকলাম। দোকানে গিয়ে যারা ছোট ছোট খরিদ্দার গুলো আসে তাদেরকে আমি হয়তো দোকান থেকে মালটা দিতে পারলাম। তাহলে দুদিকেই ব্যাবসাটা চালু থাকবে, তাইনা? সেটাই এখন তাহলে বাবা কি করছে? বাবা এখন সেরকম কোনো কাজ করে না। আসলে আমি এই ব্যাবসাটা খুলবো তো, তাই ওখানে একটা room তৈরী করার কথা ভাবছিলাম। তাই বাবা একটু ওই যেসব জিনিসপাতি লাগবে বলো রড, সিমেন্ট, বালি, পাথর ও সব মিস্ত্রিতে ঘর বানাবে তাদের সাথে একটু কথা বলতে গেলেন মনে হয়। তা ভালো করেছেন কারণ যত তাড়াতাড়ি start করতে পারবে তত তাড়াতাড়ি ভালো বুঝলে? Start করে দিয়েছো। আর তুমি start যখন করে দিয়েছো তারমানে তো নিশ্চই সম্পর্কে অনেকটা জ্ঞান ইয়ে মানে মাঠে নামছো, তাইতো? হ্যাঁ হ্যাঁ সেটা একরকম বলতে গেলে বাবার কাছে পরামর্শ নিয়েছি তো অনেকটা জানতে পেরেছি।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 বাবা বললেন যে, কোনো একটা ব্যবসা যদি করিস শোন বেটা, তাহলে আগে থেকে ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। মানুষের সঙ্গে ভালোরকম যোগাযোগ রাখতে হবে। ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। সবাইকে বোঝাতে হবে জানাতে হবে যে, এইখানে একটা দোকান আছে। এখানে সমস্ত জিনিস পাওয়া যায়। খুব বেশি দাম দিয়ে বিক্রি করতে মানা করলেন বাবা যে, যতটা হয় তার থেকে যতটা পারা যায় অল্প দামে সেই জিনিসগুলো আহ বেচ

ই করতাম তার থেকে একটু অল্প হবে তবে লাভটা আমার ঠিক থেকে যাবে মানে দোকানটা চালু থাকবে, বুঝলে কি? আহ কাকু তেনার দিক থেকে ভালো বলেছেন। এবং এই বিষয় নিয়ে আমার বাবা বলছিলো যে, তুমি যখন কোনো জিনিস start করবে তখন মানুষের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ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 এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। সবকিছু বোঝার পরে তারপর তোমাকে ভালোভাবে start করতে হবে। তো আমাকেও এইভাবে বাবা বলছিল, বুঝলে? হ্যাঁ সেটাই ওটা করলে খুব ভালো হয় বুঝলে কি? সেটাই আর কি বলতো? মানে প্রত্যেকটা জিনিস তো আরকি প্রথমে ভাবনাচিন্তা করতে হবে। কারণ business তো একদিনের জন্য নয়, আজকে করলাম কালকে করলাম না এরকম করলে তো হবে না। একটা জিনিস সবাই অনেক business এরকম আছে বা যাদের দোকান চলে না, তারা এরকম ধারণা আছে, যে আমি আছি বলে business আছে। এরকম ভাবলে কিন্তু হবে না, business আছে তাই আমি আছি। মানে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 ব্যাবসাটা কিন্তু আমার পেট চালায় সেই জিনিসটার সম্পর্কে একটু ধারণা রাখবি। হ্যাঁ সেটা তুমি কিন্তু খুব ভালো বললে আমার খুব ভালো লাগলো যে, তোমার তো আমার থেকেও বেশি অভিজ্ঞতা দেখছি ব্যবসা সম্পর্কে। তা তোমার যে বিস্কুটের ব্যবসা করছো তো সেটা কি এখন চালু আছে? ভালো রকম চলছে তো? মানে চলছে বলতে এখন বর্তমানে একটু আরকি কমে গেছে। তোমাকে বললাম যে, আহ first এর দিক থেকে একটু ভালো চলছিল তো এখন একটু problem হয়ে গেছে সেইদিক থেকে। তো সেরকমই আরকি বুঝলে? তা তুমি কি ভাবছো? যে ওই বিস্কুটের ব্যাবসাটাই কয়েকদিন করবে? না কি আরেকটা কিছুর একটা ব্যাবসা আবার নতুন করে চালু করবে ওটা বন্ধ করে? না বন্ধ করবো না কারণ কি বলতো অনেক আহ আমার তো ভালো profit এর দিক থেকে এসেছে। তা এখন যদি একমাস দুমাস তিনমাস আমায় একটু profit টা কম আসে আমার problem হবে না। আর তোমার আরেকটা ভাবছিলাম যে, আমাদের আহ চকলেট জিনিসটা যেটা তোমার প্রত্যেকটা চকলেটই তো ধরো sugar আছে। মানে মিষ্টি জাতীয় তুমি জানোই।

সেটাই আর তোমার কি বলতো? অনেক মানুষ এরকম আছে যে চকলেট হয়তো উম মানে খেতে ভালোবাসে। মুখে হয়তো ভোরে নিলো সেটা আরকি তোমার test টাও ভালো লাগে তাদের। তো তাদের জন্য time pass ও হয় অনেক তেমন সেটার মনে হয় feel টা better মনে হয়। তো যেটা আমাদের দেখো অনেক চকলেট এরকম ছিল যে, টকঝাল ছিল। যেটা আগে পাওয়া যেত চার আনা টাকায়।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 Retail এর business গুলো start করবো তাহলে কিন্তু আমরা করতে পারি, তাইনা?

ছেলে মানুষগুলো ওই বাচ্চারা ওই সব সম্পর্কে জানেই না। এখন সব বড়োবড়ো দামি দামি চকলেট উঠেছে ক্যাটবেরি, five star, আরো কি সব? সব নাম আমাদের সময় ওসব ছিল না। সেটাই সেটাই আর কি বলতো? মানে যদি আমরা business টা মানে সেই চকলেট টা উঠে গেছে, তার একটা মূল কারণ কি বলতো? মানে যেকোনো জিনিস তোমার first time তোমার যখনই হয় না তার আসতে আসতে growup টা আরো ভালোভাবে তৈরী করতে হয়। তারপরে তোমার হ্যাঁ ওই জিনিসটা তো ওরকম ভাবে চলছেই বা ধরো market এ আগে দেখবে যে, নোকিয়া মোবাইল টা অনেক চালু ছিল, ছিল না? হ্যাঁ সেটাই তো, নোকিয়া আগে প্রত্যেকটা মানুষের মনে আমাদের সময় ছিল। আমরাই হাতে নিয়েছি এখনকার সেই

খাবার তো সব বুঝতেই পারছো সব game টেম উঠেছে। ফ্রি ফায়ার কতরকম সব game খেলছে আমাদের সময় তো ওসব ছিল না। আমরা কি করতাম? আমরা খাওয়া দাওয়ার পর বিকাল হলে গুটি খেলতাম, ড্যাঙ্গুলি খেলতাম, cricket খেলতাম

তো সেটাই মানে কি বলতো? market এর সাথে সাথে সে কিন্তু তার grow up টা করতে পারেনে market যেমন change হয়েছে, কারণ আহ তোমার যদি স্যামসাং বলা যায়, samsung ছোট phone ই বানাতো। ছোট ফোন থেকে যখন বড় ফোন বানালো সে কিন্তু market এ তার মানে flow টা বাড়ালো। তো নোকিয়া তার flow টা বাড়াতে পারেনি তাই কিন্তু সেরকম চালু হয়নি। Same চকলেটটারও ওরকম যে, market এ সে চলতে পারেনি market এর মতো হয়ে উঠতে পারেনি তাই কিন্তু সে চলতে পারেনি। যদি তার packing টা অন্য রকম হতো। তার test টা একটু ভিন্ন রকম করতো টকঝালের মধ্যে আর একটু অন্য রকম করতো, তাহলে কিন্তু চকলেটটা এখনও চালু থাকতো। তো same ওই চকটেলটা কে অন্য একটু testy ভাবে অন্য একটু packeting এর মাধ্যমে যদি তৈরী করা যায়, চকলেটটা কিন্তু আবার চলতে পারে বুঝলা?

মানুষ নতুন নতুন খাবার আবিষ্কার করছে। যেসব আমাদের সময় ছিল না এখন কত সব করছে। আগে একটা খাবার বানাতে তোমার যদি সময় লাগতো আধাঘন্টা, এখন সেটা পাঁচ মিনিটেই করে দিচ্ছে। সেটাই কারণ কি বলতো? আগে দেখবে আহ যত আমার মা বাবারা মারা যতটা রান্না করতো আগে ত~ তখন কিন্তু তারা সবাই উনুনে করতো। তারপরেই কিন্তু আসতে আসতে গ্যাস এলো গ্যাস থেকে তোমার আসতে যেটা হয় তোমার গ্যাস ভরানো হতো সেই গ্যাস থেকে তারপর এলো current এর চুলো গুলো তো এখন দেখবে প্রত্যেকটা মানুষের গ্যাসও আছে এবং current এর চুলোও আছে। market এ কিন্তু এরা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 সেটাই সেটাই আমাদেরকে এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যুগ যেমন ভাবে চলছে যেমন ভাবে চাইছে সেরকমভাবে আমাদের যেতে হবে। আমরা যদি বলি আমরা পিছিয়ে থাকবো। আমরাও ওসব জিনিসের ব্যবহার করবো না, তাহলে কিন্তু আমাদের সমাজে পিছিয়ে পরবো, বুঝলে তো? সেটাই সেটাই আমাদেরকেও সব দিক থেকে ভালো ভাবে ভাবতে হবে জিনিসগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার যে plan টা আছে, সেই plan এর দিকেও focusing করো বুঝলে? কারণ খাতাটা যেটা বললে retail এর ব্যাপারটা খাতার retail টা করতে পারলে অনেক লাভের সম্মুখীন আসতে পারো। তুমি অনেক এগিয়ে যেতে পারো এবং কি আসতে আসতে তুমি ওটা দিনের সঙ্গে সঙ্গে change হবে কারণ যেই মানুষ time এর সঙ্গে সঙ্গে change হয় তাকে মানুষ মনে রাখে যে change না হতে পারে, তাকে কিন্তু কেউ মনে রাখে না, বুঝলে? সেটা তুমি ঠিকই বলেছো, আজকে হয়তো আমি খাতার ব্যবসা করছি দুদিন পর হয়তো সেই ব্যবসা থেকে আমার টাকা এলো। তারপরে হয়তো আমি অন্য কিছুর ব্যবসা করলাম, সেটা তো করতেই পারি তাই কি না? সেটাই সেটাই সব দিক থেকে তোমাকে ভাবতে হবে ভালোভাবে এগিয়ে যেতে হবে এবং সব মানুষের সঙ্গে মানাতে হবে। আর ব্যবসা হলো এমন একটা জিনিস তুমি মুখের মাধুর্য যত দেবে মানুষ কে তত তোমার কাছে সবাই ছুটে আসবে। এই জিনিসটা তোমাকে খেয়ালে রাখতে হবে মাথায় ভালোভাবে রাখতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ চাইছে আমাকে অন্য মানুষে ভালো বাসুক। অন্য মানুষদের কাছে আমি সন্মান পাই। তো তুমি ততটা যাদেরকে তুমি যতটা মানে ভালোবাসতে পারবে, তাদেরকে তুমি যতটা সন্মান দিতে পারবে, তারা কিন্তু তোমার কাছে আসবে অন্য মানুষের কাছ থেকে বুঝলে? হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো আমি তোমাকে প্রথমেই বললাম যে, মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো রাখতে হবে। যত ব্যাবহার ভালো রাখবে যত যোগাযোগ বাড়বে ততই কিন্তু তোমার ব্যবসা growup করবে।

ওরা সব বাড়িতেই আছে গো ওরা সব ভালো আছে। তা তুমি একদিন আসো সময় করে একদিন বেরিয়ে যাবে আমার এইদিক দিয়ে। অনেকদিন তো আসা হয়নি আমার বাড়ি গো, ভালো করে খাওয়া দাওয়া হয়নি, কথা হয়নি, দেখা হয়নি তোমার সাথে। হ্যাঁ হবে নিশ্চই নিয়ে shopping টপিং করলে নাকি?

সেটাই দেখো আবার ব্যাবসার জন্য খাওয়া দাওয়া পুরোপুরি ভাবে ছেড়ে দিও না, বুঝলে?

তুমি shopping টপিং করছো কি না? এখনো মাথায় আমি করেছি আরকি কদিন আগে করলাম। সামনে ধরো পুজো আসছে, তো পুজোর জন্য আরকি কম বেশি shopping করলাম। সেটাই সেটাই সেটার জন্যই হয়তো shopping তুমি করলে shopping এর কথাটা তুললে। ব্যাবসা করছি আর একদম পুজো বলে কোনো মনেই নেই। একদিন আসো কেন আমাদের বাড়ি, আমরা দুজন মিলে একসাথে shopping করবো। আরেকবার না হয় তোমার হয়ে যাবে shopping আমার সাথে। তা ঠিকাছে গেলে যাওয়া যাবে তো দেখে একটু time বের করে যাবো নাহলে। আর তুমি একদিন পারলে আসো কাকু কাকিমাদেরকে বোনটা কে নিয়ে একদিন আসো নাহলে আমাদের বাড়ি বেড়াতে। হ্যাঁ অবশ্যই যাবো তোমাদের বাড়ি। তাহলে তুমি এক কাজ করো বুঝলে? তুমি কি না একদিন সময় বের করে আসো দুজন মিলে এই দিক দিয়ে shopping করবো। ও আর যখন পুজো শুরু হবে না? তখন বাড়ির সবাইকে নিয়ে আমি তোমার বাড়িতে গিয়ে একদিন ঘুরে আসবো, বুঝলে তো?